এই এ_টি_এম বুথের উপরে একটি ক্লাব এটিএমের সাইনবোর্ড রয়েছে।

এখানে পাথরের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে।

এখানে দুটো বাঁশ দিয়ে একটা বড় নেট টাঙ্গানো রয়েছে।

তিনটে উইকেট দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে অনেক বড়ো একটা হাইওয়ে দেখতে পাওয়া যাচ্ছে যার মধ্যেখানে ডিভাইডার দেওয়া আছে।

ডিভাইডার -গুলোর রঙ হলুদ এবং কালো রঙের।

এখানে অনেকগুলো স পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে পাহাড়গুলোর উপরের অংশ মেঘে ঢাকা রয়েছে।

এখানে একটি মুদির দোকানের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

বাঁদিকে অনেকগুলো পেস্ট দেখতে পাওয়া যাচ্ছে।

এই ঘরে একটি জানালা রয়েছে এবং যে জানালার পর্দার রঙটি ব্লু কালারের।

সামনে অনেকগুলো চিপসের প্যাকেট ঝোলানো রয়েছে।

একটি গেটের উপরে ব্লু রংয়ের সাইনবোর্ড ঝোলানো রয়েছে।

এখানে অনেকগুলো জানালা রয়েচ--